এটি একটি হাই রোড দেখা যাচ্ছে সাইড এ একটা ব্রীজ এর মত করা আছে খুবই সুন্দর লাগছে বা দিকে একটা ল্যাম্প পোস্ট আছে বাঁ দিকে আবার ব্রিজ ও আছে বাঁ দিকে এক টুকরো কালো কালার এর সাদা সাদা ধপধপে পুরো একটা ক্রস চিহ্ন দেওয়া আছে হয়তো ওখান থেকে যাওয়া যাবে না।